দোকানটিতে অনেকগুলো কাঁচা সবজি ফলমূল দেখতে পাচ্ছি।

এখানে একটা নদী দেখা যাচ্ছে।

আশেপাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি।

সেখানে অনেকগুলো লাইট জ্বলতে দেখতে পাচ্ছি